গাত কত গাড়ি আছে--

গাড়ি আছে চার চাকার ।

এখানে একটা মাছের বাজার আছে।

এবং মাছের চারা যারা মাছ বিক্রি করছে তাদের সামনে একটি বটি বালতি ।

বিল্ডিং -এর একটা গেট আছে বড় রাস্তা আছে।

পাশে কার লোহার গ্রিল দিয়ে ঘেরা।

সামনে সাইকেল আছে মাছ বাজারে অনেক রকম মাছ।

এটি একটি কলেজ এর ক্লাস রুম ।